দোকানের সামনে একটি পোস্টার লাগানো রয়েছে।

দোকানের সামনে একটি বড়ো রাস্তা রয়েছে।

এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

উপরে একটি সাদা লাইট লাগানো আছে।

বেঞ্চ -এর ওপরে দুটি জগ দেখতে পাচ্ছি।

টোটোর উপরে কয়েকজন মানুষ দেখা যাচ্ছে।

বিছানার পাশে একটি ছোট্ট টেবিল রয়েছে

আমরা এখানে একটি বাজার দেখতে পাচ্ছি।

জায়গাটিতে পতাকা টাঙানো আছে-এ।

জায়গাটিতে দু তিনটি বাস দাঁড়িয়ে আছে।

এখানে আমি একটি পোল্ট্রি ফার্ম দেখতে পাচ্ছি।

গেটের সামনে দুই তিনটি গাড়ি দাঁড় করানো দেখা যাচ্ছে।

সামোনে একটি খোলা জায়গা আছে।

উপরে একটি বড় দরজা দেখা যাচ্ছে।

ইস্কুলের সামনে একটি খোলা মাঠ রয়েছে।

বিল্ডিংটিতে অনেকগুলো বড় বড় জানালা দেখতে যাচ্ছে।

আমরা এখানে একটি মঞ্চ দেখতে পাচ্ছি।

পার্কিংয়েতে দুটি বাইক দেখতে যাচ্ছে।

ওপর কতগুলো মানুষ বসে রয়েছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দরজাটি লোহার গ্রিল দিয়ে লাগা আছে।

সামনে একজন লোক কালো রঙের পাঞ্জাবি পড়ে রয়েছে।

রাস্তার দুইদিকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে।

মাঠের মাঝখানে অনেকজন ছেলে দাঁড়িয়ে আছে।

এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

সামনে একটি বড় গেট দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি মঞ্চ দেখতে পাচ্ছি।

দোকানের ভিতরে অনেকগুলো হলুদ লাইট লাগানো রয়েছে।

পাশে কয়েকটি দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছি।

পিছনের দিকে অনেকগুলো ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি।

এমন একটি কাঠের টেবিল আছে।

দোকানের সামনে একটি খোলা জায়গা রয়েছে।